খুব সুন্দর বাড়ি আর এখানে পিকনিক করতে গেলে খুব খুবই মজা হবে।

আর এই লাল মাটির জন্য দেশটা আরও দেখতে ভালো লাগছে ।

তাদেরকেও খুবই ভালো লাগছে দৌড়াতে।

চিড়িয়াখানা আছে | আর হচ্ছে চিড়িয়াখানার ভিতরটা যদি একটুখানি আপনারা যদি ভিতরে ফটো মটো গুলো যদি দেখাতেন আরো ভালো হতো | আর টিকিট কাউন্টারটা একটু বড় হলে খুব ভালো হতো |

এন.জি.ও. দাঁড়ি থেকে ওদেরটা করেছে ।

আমি যে এখানে সুইমিং পুলটা দেখতে পাচ্ছি | সুইমিং পুলে সবাই স্নান করছে। এইটা একটা হোটেল -এর মধ্যে সুইমিং পুল টা | দেখতে সুইমিং পুলটা খুবই ভালো লাগছে |

আর মন্দিরে আশেপাশে পরিবেশটা খুবই ভালো ।

আমি যে জিম -এর যে ক্লাব টা দেখতে পাচ্ছি জিম -এর ক্লাব টাও খুবই সব কিছুই জিম এ সব সেটআপ আছে।